এখানে আমরা প্রায় সেই মাঠে আমরা ধান চাষ করে থাকি। এটা -আ আমরা জানি সেখানে শাক হোক বিভিন্ন বাগান হোক বেশিরভাগ আমরা যে -এ বাঙালিরা--